আমার number এত এত এত তো আমার নাম বলো সে নিজের মুন্ডু টাকে ঘুরিয়ে যখনই তার নামটা বললো সবাই অবাক হয়ে একজনের ঘাড় মটকে গেলো তো সেখান থেকে বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে আমাদের character এ আমাদের movie তে রাজনীকান্থের নাম ছিলো ভাসিকারান তো ভাসিকারান নিজের car drive করার জন্য সে ওকে দিলো car drive করার জন্য সেও car drive করতে করতে বাড়িতে পৌঁছে গেলো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে বললো বাড়িতে গিয়ে বললো ওমা এ আমার বানানো একটি human robot কোনোভাবেই করতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিকাছে আর ওর মা বললো কি error error কি বলছিস এরকম error error ওর কোনো নাম দিচ্ছিসনা বললো মা তাহলে আপনিই কোনো একটা নাম দিয়ে দিন বললো ঠিকাছে ওই ধর ও তোর কোনো ভাই হলে তাহলে ওর নাম আমি চিঠ্যিবাবু রাখতাম তো সেখান থেকে Robot টির নাম হয়ে গেলো চিঠ্যিবাবু তো চিঠ্যিবাবু বললোতো ঠিকাছে তো আজকে আজকের সমালোচনা আমাদের চিঠ্যিবাবু কে নিয়ে তো সে সেখানে বললো তো সে সেখানে সানাকে দেখা সাক্ষাত করার জন্য বললো দেখা সাক্ষাত করতে গিয়ে সানা খুব রেগে রয়েছে

movie তে character এর নাম ছিলো সানা তো সে বললো যে তুমি সমস্ত জিনিসপত্র আজ পর্যন্ত যতকিছু দিয়েছি আর তুমি আমাকে যতকিছু দিয়েছো সবকিছু নিয়ে আসো সে সমস্তকিছু নিয়ে আসলো নিয়ে এসে একে অপরের সামনে দাড়ালো দাঁড়িয়ে একে অপরের জিনিসপত্র দিয়ে শুরু করলো দেওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা চলতে লাগলো তারপরে ভাসিকারান বললো সবকিছু দিয়ে দিয়েছো হ্যা সবকিছু সানা বললো হ্যা সবকিছু দিয়ে দিয়েছি আর কিছু বাকী নেই ভাসিকারান বললো আর কিছু বাকী নেই সানা বললো না আর কিছু বাকী নেই তো ভাসিকারান বললো আমার দেয়া সেই three ninety six kiss kiss দিয়েছিলাম সেটার কি হলো বললো উম ওটা কোনো ফেরত দেওয়ার জিনিস নাকি আমি তো দিয়েছিলাম আমার ফেরত চাই সেটা বলা মাত্রই সানা বললো না এটা কোনোভাবে সম্ভব নয় তাহলে ভাসীকারান বললো breakup ঠিকাছে হবেনা এটা বলা মাত্রই সানা বললো উহ torture এটা বলার পরেই এটা বলার পরেই ভাসীকারান বললো torture না আমাকে আমার জিনিস ফেরত চাই আমি সমস্ত জিনিস নিয়ে যাবো এটা বলা মাত্রই সানা বললো এটা কোনোভাবেই সম্ভব নয় তাহলে বলো breakup ঠিকাছে হবেনা বলে উহ কি করি এটা বলা মাত্রই সানা বললো ঠিকাছে আমি দিতে রাজী আছি এটা বলা মাত্রই ভাসীকারানের পাশে গিয়ে ভাসীকারানের সামনে গিয়ে তাকে kiss দিতে শুরু করলো বলছে গুনো বললো এটা কেমন ধরনের kiss হলো আমি তো এরকমভাবে kiss করিনি বলে তাহলে তুমি কেমনভাবে kiss দিয়েছিলে এটা বলা মাত্রই ভাসীকারান বললো যে আমি তোমাকে নিজে তোমার কোমড় ধরে নিজের কাছে টেনে ভালো romantic আমি তোমাকে kiss দিয়েছিলাম তো সেভাবেই আমার kiss চাই বলে এটা কোনোভাবেই সম্ভব হবেনা তাহলে ঠিকাছে বলে breakup হবেনা এটা বলা মাত্রই সে বললো ঠিকাছে আমি রাজী আছি এটা বলা মাত্রই ভাসীকারানের কাছাকাছি আসলো এসে বললো আচ্ছা ঠিকাছে বললো gap বেশি আছে ভাসীকারান বললো gap বেশি আছে বলছে না হবেনা বলছে না gap বেশি আছে close আসো close আসো close আসো জড়িয়ে ধরল পুরোপুরি জড়িয়ে ধরে ভাসীকারানকে kiss দিতে শুরু করলো ভাসীকারান আঙ্গুলের দ্বারা গুনতে শুরু করলো গুনতে গুনতে গুনতে গুনতে বললো গুনতে গুনতে তারপরে গান শুরু হয়ে গেলো তারপরে ভাসীকারান ভাসীকারান বললো এটাই আমি তৈরি করার জন্য ভাসীকারান সানার সামনে সেই Robot টি নিয়ে আসলো বললো এই জিনিসটা Human Robot এর নাম চিঠ্যি । একে বানানোর জন্যই আমি তোমার থেকে এতটা দূরে সড়ে এতটা ignore করে চলছিলাম

এইতো ভালো আছি। হা হা হি হি হি তুমি কেমন আছো বলো। না এই তোমার দুদিন আগে এই আমি দুদিন আগে একটা তোমার show দেখলাম তোমার বলে একটা এখানে আছে আনামনগরে। ওখানে একটা show ছিলো একটা হিন্দি play actually হিন্দি play টার নাম হচ্ছে ঘাট ঘাট মে পাঞ্ছি বোলতা হে। তো ওটাতে আহ গেলাম অনেক ভালো বাঙালি দর্শক ছিলো অনেকে। ভালো বেশ ওটা আর এখানে কোলকাতার মতো ওরকম নেই মানে বড় বড় যেরকম হয় রবীন্দ্রস্মরন বা গ্রিশমঞ্চ ওরকম ওতো বড় বড় মঞ্চ নেই হ্যাঁ ওরকম নেই। ওখানে তো normal তোমার একটা one room এর মধ্যে যেরকম একটা হয় ছোট্টো একটা hall ঘরে যতোটা একটা ছোট্টো mini theatres street drama র মতো কিছুটা feel হলো আমার। আমি street drama আগে যখন করতাম ওরকমই লাগছিল।

হ্যাঁ হ্যাঁ ঐযে একটুকু করা পুরো black পুরো হচ্ছে ভেতরটা পুরো সবই কালো color আর সব dress ও even কালো। তো ছোট্টো room পেছনে light tight ও set up হয়েছে, সব ছোট্টোর মধ্যে ভালো ভালোই করা মানে পুরো full properly যেমন set up হয় ওরকমই সবই হচ্ছে ছোটো। Portable সব portable একটা wings থেকে আর একটা wings এর মধ্যে দিয়ে যাচ্ছে। আহ সব মিলিয়ে সত্তর আশি জন তো ছিলোই। হ্যাঁ শুধু তাই নয় মানে normal audience সনি এসেছিলো তারপর ভাস্কর এসেছিলো, আহ তারপর সরুপা ঘোষ তো ওখানে acting করেছে। মধ্যে ছিলো সরুপা ঘোষ তারপরে হেতাস চান্না। তারপর আরো অনেকে ছিলো like মানে face wise চিনি, নাম wise চিনিনা। আর audience এর মধ্যে অনেকে এসছিলো cinema র serial এর অনেক বিখ্যাত বিখ্যাত মুখ সব ছিলো তবে সুরভীর বলে একটা hotstar এ এনোলা কয়দিন আগে একটা web series ওতে যে main major commander টা হয়েছিলো ও ছিলেন ওখানে। অনেকে আছে direction টা হচ্ছে একটা script ঐটার নামটা এই মূহুর্তে মনে নেই আহ তো দেখবা Instagram Facebook এ খুব add আসে মানে একটা add থেকে add আসে যে script writing is a art মানে ঐ script add এ tuition ও দেয় মানে উনি শেখায়ও

এটা হলো এক ঘন্টার play এক ঘন্টার হ্যাঁ play টার হ্যাঁ হ্যাঁ

ওখানকার culture এ বড় হয়েছে তো নিজে একদিন বোনের সাথে ওর ভুলবশত মানে খুব ভালোবাসার বোন আদরের বোন হ্যাঁ কিন্তু একদিন ওর বোনের সাথে ভুলবশত হয়ে যায় মানে ওর শারীরিক সম্পর্ক হয়ে যায়। তো ঐটা একটা হয়েছিলো তারপরে মানে ঐ লোকটার দোষ হচ্ছে ও মানে আহ যখন বয়স অল্প ছিলো তখন অল্প বয়সী লোকজনদের ভালোবাসতো। যখন বয়স হচ্ছে আস্তে আস্তে ও তখনও অল্প বয়সী লোকজনদেরই ভালোবাসতো মানে ওর যত বয়স হচ্ছে ও কচিদেরই ভালোবাসতো and নিজের বোন first করেছে নিজের বোনের সাথে তারপর বড় হয়ে আহ নিজের বৌ এর বোন তারপর একটা school student একটা college student আর খুব attractive ছিলো লোকটা। তো এরকমই মানে খুব

নিজের মানে বৌ এর মেয়ে তার সাথেও হয় তাহলে আর জীবনে ও realize করে যে আমি মানে সোম~ মানুষটাই অপবিত্র আমি মানে ও নিজেকে control করতে চাইলেও পারেনা এরকম একটা real করান নিজেকে নিজে মেরে ফেলে suicide করে ফেলে। মানে অফিসের ক্ষেত্রে সবজায়গায় কর্মক্ষেত্রে যত মহিলা আছে সবার সাথেই মানে যত অল্প বয়সী মেয়ে সবার সাথেই ও করে তারপর ওর ই একটা মেয়ে আছে হুম ওর একটা মেয়ে আছে, ঐ মেয়ে আবার ছেলেদের পছন্দ করেনা ঐ মেয়ে আবার মেয়েদেরকে ভালোবাসে একটা মেয়েকে ভালোবাসে মানে সমগোত্রী ভালোবাসা যেগুলো তো সমগামী ভালোবাসার মধ্যে একটা লিপ্ত হয়ে যায় এরকম একটা story হয়ে যায় এরকম একটা story আছে আবার আবার ওর যে বউ সে খুব attractive সেও আবার সমগামী হুম তো এই হচ্ছে ভালোবাসা। মানে দেশে high class family তে কি হয় সেইসব নিয়ে এত গল্প হ্যা একদম একদম ওরকমি হ্যা হ্যা হ্যা by sexual ও আছে আবার আবার অল্প বয়সী মেয়েদের প্রতি হয় মানে মানে পুরো মনে একদম মনে হয় মাসাকার কান্ড একটা family এর মধ্যে এ ওর সাথে ও ওর সাথে শুধু মায়ের সাথে ছেলের হয়নি এই আরকি

মানে একটা high class family তে হয়না ওরকম জানোই তো বড় যত বড় high clss বাইরে থেকে দেখতে চকচকে ভেতরে থাকে তো সেটাকেই play এর মধ্যে দিয়ে দেখিয়েছে।

না বলছি তো total হচ্ছে আহ আটটা character আটটা character আটটা character এর মধ্যে তোমার আশি স্বর্না ইয়ে আশা স্বর্না এক দুই তিন চার পাঁচ ছয় সবই মেয়ে সবই মেয়ে একটা ছেলে আরেকটা singer ঐযে playboy playback singing করছিলো মানে পুরো story টার নাম হচ্ছে ঘাট ঘাট মে পাঞ্ছি বোলতা হেন তারপরে গানটা যখন শোনাচ্ছে তখন এটাকে reveal করলো যে ঘট ঘট মে ঘাট ঘাট মানে পাখিটা ঐসময় ঘট ঘট ঘট ঘট ঘট ঘট করতে থাকেনা তার মানে ঘট ঘটের মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে মানে এটার দুটো নাম একটা হচ্ছে ঘাট ঘাট মে পাঞ্ছি বোলতা হে একটা নাম হ্যা কিন্তু যখন গানতা গাইছে তখন বলছে ঘট ঘটা ঘট ঘটা মানে পাখিটা যখন করতে থাকে এই এর মধ্যে ওদের অনেক কথা অনেক কষ্ট সব জড়িয়ে থাকে। মানে মানুষ বুঝতে পারেনা মানুষ মনে হয় ও কি মিষ্টি বাজছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুটুরগু ঘুটুরগু তার মধ্যে অনেক কথা জড়িয়ে থাকে।

আর মানে light এর কাজ টাজ খুব সুন্দর মানে ঐটুকু room এর মধ্যে এত সুন্দর আয়োজন আর ঐরকম কোনো ব্যাপার নেই এবং সুমি আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে ছিলো আমার আর রাঘাব এর মাঝখানে। আমার যে বন্ধুটা ছিলোনা ও মাঝখানে দাঁড়িয়ে ছিলো। আহ তারপরে সব কটা line দিয়ে মানে কেউ কোনো ভাবে নাচ ও free তে ছিলো ওটা ওর একটা link copy ছিলো link এ register করতে হবে। ঐ link এ করে যেতে হয়েছিলো। হ্যা আমাকে যে ticket টা করে দিলো সর্পা ঘোষ একজন critic আছে আমার চেনা শোনা মোহন দাস বলে তো সেই সূত্রে তার থেকে আমার কাছেও আসে। যদি জানতাম তুমি আছো এদিকে আশে পাশে তাহলে তোমাকেও বলতাম। আমার তো লেখা আছেই কিন্তু আ~ আমার লেখা চাহে তো একটা story একদম একটা সুন্দর একটা story লিখেছি মানে এখনকার দিনে নিব্বা নিব্বি যে হয়না মানে ইসলাম type এর যে couple হয়। তাদের নিয়ে আহ তাদের নিয়ে একটা web series লিখেছি web series টা সব complete পাঁচটা episode বানিয়েছি last episode টা লিখিনি climax টা আমি লিখিনি climax টা আমি একটা মানে ওটা মাথায় ভাবা আছে কিন্তু লিখিনি এখনো। ওহ পাঁচটা episode পাঁচটা episode আহ দু~ হ্যা তুমি শুনলে না dialogue গুলো প্রত্যেকটা dialogue এ আহ funs আছে comedy আছে না সেরকমই একটা মনে হয় তোমাকে বলি KTM bike দেবে দুদু কে~ হ্যা KTM bike যেগুলা থাকেনা উঁচু করে auto র মত আওয়াজ ঘড় ঘড় করে যায় যায় চুল ফুল রঙ করে দেখবে ছেলেরা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব দেখবে যে গুলোর কথাই আছে। KTM bike এর বিষেশত্ত হচ্ছে bike টা যখন এসেছিলো India তে Australian brand খুব ভালো মানে market করতেছিলো কিন্তু এটার EMI system টা মানে টাকা তো খুব বেশি। এর জন্যে Indian গ্রাহকদের জন্যে ওটার EMI system করে দিয়েছে কি অনেক মানে সাত বছরের EMI ache ঐটার বুঝলে তো। সাত বছরের ধরে তুমি EMI দিতে পারবে bike টা হ্যাঁ তবে সাত বছর ধরে EMI দিলে কি amount টা অনেক কম পরে আর যত মানে মুষ্টিমেয় লোকগুলা আছেনা যারা রোজকার দিনের কাজ করে যেমন যারা টাকা ইয়ে করে পরিষ্কার করে drain পরিষ্কার করে labour এর কাজ করে তাদের কাছে না per day এর টাকা টা চলে আসে ধরি আমরা middle class family আমাদের monthly আসে যাই আসে আ কিন্তু ছোটো কাজ করে একদম নিচু level এর তাদের per day ভালোই চলে আসে এই বাড়ি ঐ বাড়ি এদিক ওদিক করে অনেক চলে আসে যারা ময়লা পরিষ্কার করে তারপর ঝাড়~ এক জায়গায় করেনা সব শীত~ একেক জায়গায় কি একেক রকম করেনা। আর তাদের হিসাব তোমার sence sence এর কোনো ব্যাপার নেই। তবে তারপর life এ হচ্ছে মানে এই আসছে খাচ্ছি হচ্ছে দিনকার টা দিনকার চলে যাচ্ছে।

ওগুলো কত ওটার দাম ধরো আড়াই লাখ টাকা সাত বছর ধরে যদি করো তোমার দুই হাজার আড়াই হাজার করে মাসে পরে।

ঐটা তো আসেই পাঁচশো টাকা ছয়শো টাকা করে per day চলে আসে রাতে যারা কাজ করে per day বেশি ছাড়া কম না তাহলে তো জমানো টমানো কোনো ব্যাপারনা rest খাওয়া~ তো ই করে করে অনেক ছাত্রীরাই দেখবে সব maximum সব ছাত্রীদের কাছে bike টা থাকে আর যারা ভালো ঘরের ছেলেরা কিনে কিন্তু কোনো ছেলেরা KTM কিনে কিনা জানিনা হয় খুব ভালো ঘরের ছেলেরা কিনে আর এখন maximum এ সব এরাই কিনছে মেথর, রঙ করে যারা এসবই এসব কিনছে এরা আর সন বস্তি বস্তি ছেলেপেলে কিনছে

আর আর মেয়েরা পটেও যায় মানে ওদের type এর মেয়েরা পটে। লম্বা লম্বা চুল কমলা রঙ করবে সবুজ রঙ করবে হ্যাঁ বা পায়ের উপর uncle jeans পরবে হ্যাঁ ঠিক আছে পায়ে একটা চটি প্লাস্টিকের চটি এইতো এদেরই মত story love story কিন্তু এদের মধ্যেও হ্যাঁ মানে এরকম একটা মেয়ের story মানে একটা মেয়ে আছে আর মেয়েটা কি হয় এসব জায়গায় একটু বড় বড় cafe তে গেলো এর ওর ঘাড় ভেঙ্গে ভেয়ে~ হ্যাঁ গিয়ে এক্টুখানি ছবি টবি তুলে blog tog বানিয়ে influencer একটা জায়গায় গেলে এক সপ্তাহের পুরো release video বানিয়ে নেয়। হ্যাঁ invitation এ গেলো বা কোনো বন্ধুর ঘাড় মটকে গেলো সেখানে গিয়ে এক সপ্তাহের পুরো টানা reels বানিয়ে নেয়। আহ এও এক সপ্তাহের reels টা আর দিনে দিনে একেকটা ছাড়ে। এই করে করে ওদের reels বাড়ে। তো ঐরকম ই ছাত্রী একটা মেয়ে আহ মানে ঐরকম ও খালি হচ্ছে bike bike bike

তো মানে ওকে মানে মেয়েটাকে পটানোর জন্যে মাঝে মধ্যেই বলে যে আমার cafe তে চলে আসোনা বিকেলে তোমাকে free তে খাইয়ে দেবো এক্টুখানি। আহ অসুবিধা নেই তোমার টাকা পয়সা দিতে হবেনা আর cafe টা খুব দারুন cafe তো মেয়েটা কি করে যখনি reach বাড়ানোর সময় হয় তখনি ও ঐভাবে যায় একটু মিষ্টি মিষ্টি করে কথা বলে হ্যাঁ বানিয়ে খাওয়া দাওয়া খেয়ে টাকা পয়সার কথা যখন বলে এতো টাকা হয়েছে তখন বলে ঠিক আছে তুমি চলে যাও আমি দিয়ে দেবো পরে ওর salary থেকে সবসময় টাকাটা কাটা যায় হুম এইদিকে একটা ওর একটা ভালো বন্ধু আছে ঐ বন্ধুটা খালি সবসময় ওকে সতর্ক করে যে কিরে এরকম করছিস তোকে তো বোকা বানাচ্ছে বলে না না ও এরকম না ভালো মেয়ে এরকম হয় প্রথম প্রথম ভালোবাসায় না না ও ওরকম না ও হাবার কাছে সবার girlfriend ভালো। তো ঐটা নিয়েই story টা। একবার last এ মেয়েটাকে না একদিন ও বলবে যে তুমি তো daily আসো আমাদের মধ্যে কি সম্পর্ক কি আমাদের তো কিছুই নেই তখন মেয়েটা বলবে আর মেয়েরা কিরকম হয় এরকম public কে চট করে হাত থেকে ছাড়েও না মানে ছাত্রী মেয়েগুলো চট করে হাত থেকে ছাড়েও না ধরে রাখার চেষ্টা করে তখন বলবে ঠিক আছে আমরা এখন সময় নেই আপাতত একসাথে কয়দিন মিশি আহ তোমাকে boyfriend বানানো যাবেনা এমন না কিন্তু আমাদের কাছে তো কোনো একসাথে মিশিনি সেরকম মিশি

ও কিনে টিনে ছেলেটা মানত করার জন্যে যাবে থেকে এসে দেখবে মেয়েটা আবার আরেকটা কোন মানে মানে ওখানে গিয়েই একটা

ঠিক আছে চলো হ্যাঁ tata tata Hello সালামালিকুম, অলাইকুম আসসালাম কেমন আছিস, এইতো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস, হ্যাঁ ভালো আছি কি করিস, এইতো তেমন কিছু না বসে তুই কি করিস?

এখনকার চাকরি ব্যবস্থা নিয়ে তোর কি ধারণা? এখনকার চাকরির ব্যবস্থা তো খুবই খারাপ কারণ এখন শিক্ষার হার অনেক বেশি কিন্তু শিক্ষার্য হচ্ছে হার বেশি হয়ে গেছে আমার কোন চাকরি,

হ্যাঁ এখন তো অনেক মানে শিক্ষিত অনেক বেকার বসে আছে চাকরি পাওয়া যাচ্ছে না এরকম মানে চাকরি কর্মস্থানের কোন পায়নাই কিন্তু হচ্ছে যে শিক্ষা ব্যবস্থানের অনেক নিম্ন হয়ে গেছে। এখন, তারপরে হচ্ছে যে এখন হচ্ছে যে অনেকেই honours masters complete করেও চাকরি পাচ্ছে না চাকরি বেকার সবাই বসে আছে, যে বেকার তারপরে, মেয়েদের ক্ষেত্রে সে যেমন হচ্ছে যে কিছুদিন আগেও তো শিক্ষক নিয়া মানে প্রাইমারি স্কুলের শিক্ষিকা নিয়োগের তো মেয়েদের অনেক সুযোগ দিয়েছিল কিন্তু অনেক ছেলেদের ক্ষেত্রে অনেক সুযোগটা কম দিয়েছিল, ওই জন্য অনেক ছেলেরাই শিক্ষিত। মানে বেকার masters পাশ করার ফলেও চাকরি পাচ্ছে না আবার এমনিতেও অনেক মানে চাকরির তো এখন সমস্যা হচ্ছে সবাই সবার পড়াশোনার মান কমার কারণে তো, সবাই honours masters complete করতেছে কিন্তু চাকরি পাচ্ছে না। হ্যাঁ এখন ছেলেদের অনুযায়ী মেয়েদের চাকরির ব্যবস্থা অনেক ভালো কারণ সরকার মেয়েদের অনেক সুযোগ দিয়েছে হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে আবার অনেকটা সুযোগ দিয়েছে যে হচ্ছে যে, মেয়েরা অনেকেই চাকরি মানে অনেক ক্ষেত্রেই চাকরি আছে পাচ্ছে কারণ এর সাথে হচ্ছে percentage বাড়াচ্ছে যেমন এবার তো সায়ত্রিশ হজার মনে হয় তার মধ্যে,

হ্যাঁ বেশিরভাগই সবাইতো honours টোনার্স কেসটা হচ্ছে যে অনেকেই অনেক পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছে না। এখন পড়াশোনা হচ্ছে তো ঠিকই চাকরি বাগরি পড়াশোনা করলেই যে চাকরি বাকরি হবে এটার কোন গ্যারান্টি নেই। তারপরে তোর হচ্ছে পড়াশুনা শেষ করে কি করার ইচ্ছা আছে?

সরকারিতে admission নেব নয়তো কি সরকারিতে না হয় বেসরকারিতে হওয়ার পরে মানে যাই হোক নার্সিং এরই ইচ্ছা আছে মানে নার্সিং এর সাথে মানে কাজ করতে চাচ্ছি। তোর? আমার আমার economics উপর economics complete করার ইচ্ছা আছে ও honours করার ইচ্ছা আছে। হ্যাঁ, হ্যাঁ economics অনেক ভালো subject এই subject এর উপর honours করলে অনেক ভালো হয়।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 তেমন কোনো ধারণা নেই তোর কেমন ধারণা আছে finance মানে হচ্ছে মানে কম কম্পিউটারে বা ইয়াতে মানে, মার্কেটিং করে আর কি টাকা উপার্জন। এখন অবশ্য অনেকেই মানে চাকরিবাকরি না পাওয়ার কারণে অনেকেই finance করে হচ্ছে, যে বেকারত্ব দূর করতেছে অনেকেই কম্পিউটারে বা হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে, যুক্ত হয়ে finance কাজ করতেছে মার্কেটিং এর কাজ করতেছে এগুলো সব finance এ marketing এর একটা অংশ এরকম ভাবে সবাই প্রায় কাজ করে marketing করলে অনেক টাকা salary পাওয়া যায়। প্রথমে নিয়মিত করলে পার্ট টাইম জবের মতো করলে যে চাকরিও করলাম পার্ট টাইম এরকম করলাম পাশাপাশি পড়াশোনাও হ্যাঁ, পাশে আবার অনেকে এরকম আছে যে student আছে যারা পড়াশোনা করতেছে পার্ট টাইম, Finance করতেছে এতে হচ্ছে বাবা মা র উপর একটু প্রেশারটা কম পড়তেছে তা নয় বেকারত্বের কারণে সমাজে অনেক ছেলেমেয়ে বোঝাই যাবে, বোঝায়ন, এখন তো হয় যে পড়াশোনা করে যদি চাকরি না পাই তাহলে তো সবার কাছে সেটাই যে জিজ্ঞেস করবে যে পড়াশোনা শেষ এখন কি করতেছ এখন কি করতেছ কিন্তু চাকরির বাজারে তো তেমন মানে কোন উন্নতি নায়, সবাই, মানে এসব চাকরি পদ কোন সংস্থানে পাচ্ছে না সবাই পরীক্ষা দিয়েও পরীক্ষা দিয়েও পাচ্ছে না আবার ভর্তি পরীক্ষা দেওয়ার পরে অনেকের এমন হচ্ছে যে টাকা লাগছে টাকা নেই এরকম ভাবে

হ্যাঁ টাকা না থাকলে এবার চাকরি হচ্ছে না অনেকেই এবার এরকম চাচ্ছে যে না আমি চাকরি চাক্ক হচ্ছে যে, টাকা দিয়ে চাকরি করব না তখন চাকরি পাচ্ছে না অনেকে মনে করেন চাকরি মানে অন্যের পরের ফুসকি খাওয়া, এটা করব না এজন্যই অনেকে finance করতেছে নিজের মতো নিজে করব। যদি কেউ হচ্ছে উদ্যোক্তা নিয়ে কোন একটা মানে হচ্ছে কাজের সংস্থান করে তাহলে সমাজের জন্য অনেক ভালো অনেক হচ্ছে যুবকরা তাতে কর্মস্থান পাবে। হ্যাঁ, এতে বেকারত্বের হারও কমে যাবে যে কোন জব যদি কেউ যদি কোন উদ্যোক্তা নিয়ে একটা জবের ব্যবস্থা করে যেমন শিক্ষিত honours masters করার পরে অনেকে এভাবে,

তারপর,

Banking এর, হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা করতেছি মানে আর্টস নিয়ে, হ্যাঁ মানে আমি আর্টস নিয়ে পড়াশোনা করতেছি। আর্টস নিয়ে পড়াশোনা করলে তো সাধারণত lawyer এরও একটা অপশন আছে আছে যে lawyer এর চাকরিটাও ওখানে ওটাও অনেক betar option অনেকেই এরকম আর্টস নিয়ে পড়াশোনা করে যুক্তিবিদ্যা নিয়ে যদি হচ্ছে অনার্স করা যায় তাহলে lawyer হওয়ার।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 অনেক মানে খুবই ভালো যুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করলে অনেক ভালো হবে। কিন্তু ওটা সবাই তো মানে কি বলে যে ভারী subject একটু, তারপর এখন বেকারত্বের কারণে অনেক হচ্ছে চাকরি বাকরি পাচ্ছে না তখন কৃষিকাজে জড়িত হয়ে পড়তেছে। হ্যাঁ অনেকে শিক্ষিত বেকার আছে যারা হচ্ছে যে মাদ্রাজ করতেছে কিংবা গরুর হচ্ছে শান দিচ্ছে গেরা তারা, তার হার ও কমতিছে তাদের হচ্ছে কাজের ব্যবস্থাও হচ্ছে এতে সমাজের অনেক উন্নতও হচ্ছে। হ্যাঁ,

মাছ চাষ করার ক্ষেত্রে ওতো একা সবকিছু সামলাতে পারবেনা তার সাথে কিছু লোক লাগবে তাতেও তারাও কাজ পাবে এটা কিন্তু সমাজের জন্য ভালই হয়। দেশের উন্নত হয় এদিকে মাছের চাহিদাও আমিস পিসের চাহিদাও কমে যাই অনেক উন্নত হয়। হ্যাঁ বাংলাদেশে তো অনেক ছেলে এমন অনেকেই বেকার ভাবে বসে রয়েছে যারা হচ্ছে যে মাছ চাষ করে, ঘাটতিটাও পূরণ হচ্ছে আবার হচ্ছে মানে কি বেকারত্বের হার ও কমছে টাকাও মানে বিদেশি গুলোই রপ্তানি করেও আবার, অনেকে আছে অনেক কৃষিকাজ করেও এরকম ভাবে নিজের মানে বেকারত্বটা দূর করতে তা সবার অনেক মানুষকে কাজ দিয়েও এই জিনিস এইটা হচ্ছে যে সমাধান ব্যাপারটা।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 যার কারনে চাকরির ব্যবস্থাটা তো অনেক বেশি খারাপ।

তারপর, বাংলাদেশের খাদ্য চাহিদা কম। তারপর আশেপাশে যারা আমাদের আশেপাশে যারা আছে সবাই মানে উচিত কিছু না কিছু এরকম মানে চাকরি না হলেও finance করা কিংবা marketing এর কাজ করা কম্পিউটারে তো আবার তারপরে আবার অনেক graphics এর কাজ করা, হ্যাঁ এখন তো আবার হচ্ছে অনলাইনে অনেক কাজ করে বিদেশি মুদ্রা অর্জন করা যাচ্ছে হচ্ছে E commerce এর মাধ্যমেই তো বিদেশ থেকে অনেক, অনেকেই অনেক বাংলাদেশের অনেকেই এরকম ভাবে কাজ করে টাকা ইনকাম করতেছেন। এতে হচ্ছে মনে কর যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে আবার বিদেশ থেকেও টাকা, টাকা হচ্ছে পাওয়া যাচ্ছে এতে দেশে অনেক উন্নত হচ্ছে বৈদেশিক মৌ বিদ্যা অর্জন করতে পারতাছে। e commerce এর মাধ্যমে তো অনেক শিক্ষিত বেকারেরা কাজ করতেছে তাদের টাকা ইনকাম করছে বিদেশি টাকা মানে e commerce মানে তো হচ্ছে সাধারণত, বাইরের দেশের কোন চাকরি কম্পিউটারের মাধ্যমে করে তারা হচ্ছে যে আমাদের দেশের মানুষ দেরকে কম্পিউটারের মাধ্যমে টাকা ইনকাম করছে চাকরি দিচ্ছে যার ফলে তারা অনেক অনেকেই চাকরি করে লাভবান হচ্ছে।

তারপর, তারপরে ভবিষ্যতে হচ্ছে আমাদের উচিত এভাবে যদি honours masters করি যদি চাকরি না হয় তাহলে finance করা না হলে অনেক মেয়েরাও এখন ঘরে বসে কাজ করতেছে। যেমন হচ্ছে বুটিক সালোয়ারের কাজ করতেছে আবার মেয়েরাও ওখানে কাজ করতেছে একটা বুটিক স্কুলে ওখানে অনেক টিম মেয়েগুলোকে নিয়ে কাজ করলে ওই মেয়েগুলো আরো ভালো হয়। মানে কার লাইনে এমনভাবে অনেকেই তো হচ্ছে যে ঘরের কাছে পাশাপাশি এভাবে অনলাইনে জব কোরে অনেক টাকা ইনকাম করতে চাই হ্যাঁ, তো ভালই ভালই পড়াশোনা কর জানবি যে ভবিষ্যতে কিছু করতে পারিস হ্যাঁ তুই অবশ্যই ভালোভাবে পড়াশোনা কর মানে এইটা হচ্ছে,

hello সুমন কেমন আছিস?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 আমার চলছে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 হ্যাঁ সবারি খবর ভালো তোর বল বাড়িতে সবার মা বাবা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

হ্যাঁ হ্যাঁ আমি আপ~ দেখছিলাম news এ যে পাকিস্তানে একটা না কি মসজিদে blast হয়েছে সেটা নিয়ে বলছিস? হম হম হম সেটা নিয়ে বলছি আহ এই চারি দিকে যা হচ্ছে এতো পুরো পৃথিবীতে মানে এই এই রকম আর কি চলছে এখানে blast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 না পাকিস্তানের local public তোর জঙ্গি সেজে গঠিয়েছে সেট কিন্তু এখনো যা news পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পরিস্কার হচ্ছে না বা

সেখানে খাবার জল পেট্রোল তেল কোন কিছু তো পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওটাই বোঝাও যাচ্ছের না যে কেও তো মানে স্বীকার ও করছে না যে আমরা করেছি কোন জঙ্গি গোষ্ঠী এই রকম কোন স্বীকার ও করে নি

কোন জঙ্গি গোষ্ঠী স্বীকার করছে না রে এই যে

ইন্ডিয়া তো এর আগে এই রকম হয়েছে আত্মঘাতীক হামলা জম্মু কাশ্মীরে তো বার বার হতেই থাকে এগুলো তো পাকমদুদ পুষ্টই হয় কিন্তু পাকিস্তানের যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু অনেক লোকজন মারা গেছে আমি News এ যেটা দেখলাম অনেক লোক মারা গেছে যেখানে হ্যাঁ অনেক লোক মারা গেছে আর মূলত না কি ওখানে মানে অনেক পুলিশ যারা ছিলো তারা কি উম আহ মসজিদে গিয়ে তো তাদের মধ্যে আর কি এই রকম আর কি হয়েছে blast টা মানে পুলিশের উর্দিতে নিরাপত্তা রক্ষীরা ছিলো এই রকম একটা ব্যাপার